এবং এর সামনে একটি একখানা পার্ক আছে।

এটি একটি ট্রেন স্টেশন -এর ব্রিজ ।

এই জায়গাটি খুবই সুন্দর পরিমাণে এরা সাজিয়ে রেখেছে এবং কাস্টমার -দেরকে--

তুবড়ি ফুবড়ি অনেক অনেক রকম নানা রকমের বাজি ফাটাই এবং আমাদের--

এটি একটি নৌকার পাশ দিয়ে তুলেছে নৌকার নাঙ্গলটা ফেলিইয়া রাখা হয়েছে ।

এখানে এ .সি ও আছে। আশা করি আপনাদের ও ভালো লাগছে এখানে এই জিম টিতে খুব।

কিন্তু এটি একটি এ.টি.এম -এর সামনে আশা করি এখানে ব্যাংক ও আছে আর গাড়ি রাখারও খুব ভালো সুবিধা।

এই জায়গাটা খুবই সুন্দর জায়গা এনারা কিছু নির্মাণ করতে চলেছে ।

একটি ক্লিয়ারেন্স সেল দেখতে পাচ্ছি। প্রায় ফিফটি পারসেন্ট অফ ।

এটি আপনারা এখানে আসতে পারবেন এবং অনেক কিছু কিনতে পারবেন ।

খুবই সুন্দর ঘোড়াগুলো দাঁড়িয়ে আছে রথটাও খুবই ভালো। সামনে ঝরনা এবং ফুল গাছ আছে।

এই মূর্তিটি খুবই প্রাচীন এবং পুরনো দেখে মনে হচ্ছে এর কারিগরি খুবই --

এটি একটি কলকাতার জায়গা। এই জায়গাটি খুবই সুন্দর এবং--

প্রদান করা হয় এবং শিক্ষা দীক্ষার--

সব ধরনের জিনিসপত্রই পাওয়া যায় এবং এর থেকেও বড় কথা এই দোকানের--

এই বিল্ডিং -টি খুবই ভিতর থেকেও সুন্দর।

দেখছে এবং উম অনেক দূর দূর থেকে দেখতে আসছে।

এবং মাকে দেখার জন্য এখানে দূর দূর থেকে লোকেরা আসে।

ভালোভাবে বানানো হয়েছে এর ভেতরে গাড়ি ঢোকানোরও--

এই জায়গাটি খুবই সুন্দর এবং আশেপাশের চারিদিকেই য যেখানেই দেখতে পারি সেই জায়গাটিতে বৃক্ষ লাগানো আছে ।

এই রাস্তাটিও খুবি সুন্দর লাগছে এবং--